ওয়েটিং করছে ঐখানে সবাই লোক আওয়া যাওয়া করছে ব্যাগ নিয়ে নিয়ে বসে থাকে।

ধুলা আছে আর তারা মাচা আছে সবাই লোক আওয়া যাওয়া করছে ওখানে ভিড় আছে ।

ওদারে বাইরে এইচ.ডি.এফ.সি. -ইর ব্যাঙ্ক -এর বাইরে--

ছোট গ্রাউন্ড আছে গ্রাউন্ড -এ মনের মতো ফুল লাগা আছে সাজ সাজাওয়াত করা আছে এই সিন -টা দেখতে একটা অফিস -এর এই সিন লাগছে ওই অফিস --

এই সিন টায় একটা নদীর সিন থাকে ওইখানে কত লোক নামে ও উ--

আর এ সবাই আপনার আপনার বেশে।

পাহাড়টা দেখতে ভালো লাগছে সিন্ তো।

এখানে গাছবরিচ লাগা আছে এথায় এ একটা মমমম ছেলে বসে থাকে যে সবাইকে দেখছে আবার এখানে সবাই আপনার আপনার খেলা করছে।

যেথায় ওই কককক কোটা ছেলা বহু আপনার কাগজ ।

এখানে একটা চাইল্ড কেয়ার ভ্যাকসিন কেয়ার স স ক্লিনিক আছে ওইখানে ডাক্তার শ্ৰীময়ী নাথ।

এখানে দুটো লেডিস দাঁড়ায়ে নিয়ে আপনার আপনার ছেলে লিয়ে নিয়ে দাঁড়ায়ে আছে লেডিস -টো লাল রঙের জামা পরে আছে।

নানা রঙের সবজি বিক্রি হয়েছে দোকান আ-আছে দোকানটা খুলে আছে ওইখানে ম পলখুটা গাড়া আছে পলখুটাতে তার--

বোরা বোরা সবা রাখা আছে রেক -টা রাখা আছে রেক -এ সব রকমের রেক আছে একটা সে লোহার সিঁড়ি থাকে ওইখানে।

এখানে মাচলী নান রকমের মাছলি। লোক বিক্রি করাবার জন্য লোক ব লিয়ে নিয়ে বসে থাকে। এখানে কিছু লোক ঘুরছে আওয়া যাওয়া করছে। কি--

এই সিন্ টা একটা অফিস এর থাকে অফিস এ কত লোক বসে নিয়ে আপনা আপনার কাজ করছে। সামনেতে একটা কম্পিউটার খোলা আছে স্টেপ্লার রাখা আছে।

আর গো ধারে ধারে এ সিমেন্ট টো অরেঞ্জ কালার এর রেড কালার এর পেইন্ট করা আছে। কত লোক আওয়াও যাওয়া করছে। সামনে সাইকেল দারা আছে। ফলকুটা আছে ফুলকুটারে তার বিচ আছে। ওইখানে--

পিলা সবাই রঙের মোরের রংটো আছে ।

সবাইয়ের সমান রাখা আছে জুতা আহ ম অনেক মতন ভালো লাগছে সবাইটে দেখতে নিয়ে ভালো দেখাচ্ছে-এ।

এই সিন্ টা একটা মাটির ঘরের সিন্ থাকে ঐখানে থাকরা ঘরের সিন্ টো দেখাচ্ছে ঐখানে।

মারুতি উ দাঁড়া আছে বাইক দাঁড়া আছে সাইকেল দাঁড়া আছে লোক আওয়া যাওয়া করছে চরছে এতে।